হ্যাঁ রে ওই মাছ মরে না কেনে বলতো ওই তো কাদার মাছ বলে ওই গুলান কে তুই যদি জল আসে পুকুরে বলছিস তো দ্বীপে জল ভরিস তারপর তো ধর খাবার দিস ওষুধ পাতি দিস তাহলে তো ভালোই তাড়াতাড়ি বেড়ে যাবে রে হ হ হ তা ঠিক বলেছি করবোই নাহলে আর তোর গরুর farm এ তুই যে আমাকে বল্লী কদিন আগে তা farm এর ব্যাপারটা আমাকে কই দেখি দিলি না তো যে দুধে এসে গুল্লানা দুধ গুলো একটু যোগের করবি তু তাহলে এইগুলা করিস সব জড়ো করবি পঞ্চাশ কিলোর মতন তা আমিই বুলে রেখেছি বুজলিতো আমাদের গ্রামে আর কি তো দশ বারো জন কে বলছি যে দুকিলো করে দুধ নিবো এইরকম করে বলেছি ধর ও তাহলে আমি তোকে কি করবো বলতো number তোকে দিয়ে দুব ঠিক আছে তু তাহলে একবার আমুল বা তিনটে company র number দিয়া দেব ঠিক আছে দিয়ে তুই phone করে একবার কথা বলে নিবি কেমন কি লাগবে না লাগবে ওদের কে আস্তে বলবি তোদের location দেখে যাবে বুজতে পারলি। ও হ্যাঁ তা বুলবো না হলে কিন্তু তু একটু কথা তথা গুলো বলদিতে পারবি না

হ আমি তো ধর গ্রামে বলেছি কটা লোকে তো ব্লুম দশ কুড়িটার মতো লোককে বুলেছি দশ বারোটা লোককে তা ওরা বলেছে যে ঠিক আছে দিবো আমরা তো বিছিয়ে তো সে হটাৎ দোকানে দোকানে দিন বেলায় সে চা করে না হ্যাঁ ওই দোকানে তা ও আবার ছ' টাকায় কিনবে বলেছে আমি বলেছি যে তার থাকে দুটাকা বেশি ডুব কিলো তে তো বলেছে ঠিক আছে তোমাকেই দিবো ধর এরপর বেশি বল্লাম থালে সেটই তুই ওইটা দেখ এবার আমিই বলছি কথা ওদের সাথে যে দেকেন আমরা তো খুলবোই guarantee তা আপনাদের কি কি লাগবে না লাগবে বলে দেন যে যা processআছে সেই গুলো যদি বলে দেয় তাহলে তোকে আমি বলে দুব ঠিকাছে হ হ কোনো process গুলা তোর কি কি রকম হতে পারে তোর কি জানা আছে একটু বলতনা জানা থাকলে ত process গুলো বলতে আমি মানে শুনা কথা কারণ আমাদের তো নাই আমি করবো করবো ভাবছিলাম তো করবো পরে এখন লই ধর তো process বলতে ধর ওই company আসবে তোর সাথে meet up করতে বা দেখা করতে দিয়ে ধর এ documents গুলো লাগবে তোর কি কি সেই গুলো দিবে দুঘন্টা দেখবে এইসব বুঝতেপারলি ওওওও তাহলে মানে আমিই বলতে দুকান বলতে আমি সেরকম কিছু কোরিইনি রে সেই আমাদের বাড়ির যে চলাটা নাই ওই চালাটা টিনের ওইখানে আমি একটা তির্পল মিরপল দিয়া ঘিরা দিয়েছি উ ওই দোকানের মতন সাজাইনচে বুজলি হ্যাঁ রে হ্যাঁ অরে দুধ তো থুয়ার লেগে তুই তো আর দুধ ওইখানে রাখছিস না তোর ধর বারোটা তু টাইম দিলি এগারোটা আর ধর গ্রামের লোকে তোকে দশটার সময় দুধ দিয়া চলে গেলো এবার ওরাতো এগারোটার সময় গাই দুইতে ওরা তো নিয়েই চলা যাবে তাহলে

সেই টো সেই টো এবার মানে আমি টার লেগে বেশিকিছু কোরিওনি পরে ঢালাই ফালাই করতে গেলে খরচা তো ওনেক হয়ে যাবে আর এমনি তে যা টাকা ফাকা কম তো তার লেগে আরো এএয়া করলাম বুঝলি হ্যাঁ হ্যাঁ অরে না না তোকে ঢালাই করতে হবে না এমনি দোকান হলেই হলো ওঁ মানে তুই ধর বলছিস দেখতে আসবে তার লেগে আমি ভাবছিলম হ্যাঁ দেখতে আসবে বলতে তোর সাথে agreement করে যাবে দেখো আমাদের এতকিছু তুই যখন বলবি যে আমি পঞ্চাশ KG দুধ দুব তখন তো লোক পাঠাবে পঞ্চাশ KG আনার জন্য এরপর তুই যদি দুধ দিতে না পারিস সেই লেগে ওরা একটা agreement করবে যে তোমার KG দুধ লাগবে তোকে বুজতে পারলি হম হম সেইটোই তা ভালো তার লেগে লইব নালে দুধের থেকে ধর ব্যাবসাটা ধর হুণ্যতে লাগে আমার দুধের একটা farm খুলবো বোলছি তা যদি খুলতে পারি income ও ভালো হতে লাগে তাহলে ধর আমাদের পরিবারের যে সমস্যা গুলো হচ্চে সেইগুলা কমেযাবে তাই লই সেইটু তোকে তো পয়সা ফাঁসাতে হয়েছে না রে ওইখানে company তো পয়সা দিচ্চে ধর তুই তো আমি তোকে দুধ দিচ্ছি ধর আমিই একটা গ্রামের বাসিন্দা তো তোকে যদি দুধ দিই তুই বল্লি আমাকে তুমি এক সপ্তাহের মধ্যে পয়সা লিবা না এক মাস এর মধ্যে লিবা but আমিই যদি বলি একসপ্তাহ মধ্যে তাহলে company কে বলবি যে দেকেন আমের এক সপ্তাহের মধ্যে payment লাগবে আর তুই তো জানছিস যে company এর payment আগেশ দিয়ে দিবে হঃ মানে company ব্যাপারটা আলাদা উহাতো চাপের লই company তো দিল্লি কথা আমিও জানি তা দেখি এখন বুঝলি কথা টথা না বললেই তো ভালো আমি ভালো বুঝতে পারবো না টা তুই number টো দিস একবার না কথা বলিস না আমাকে নাহলে phone number গুলা দিস আর যেইখানে কম পাবি সেইখানে একটু দেখবি মানে ধর বেশি টাকা দিবে যেইখানে দুধে বুঝলি তো সেতুই আবার দেখতে হবে service টা ভালো দিচ্ছে কি না ধর তুই বল্লি বারোটার সময় আস্তে ও আসছে চারটের সময় তখন কি হয় বলতো দুধ ফুদ খারাপ হয়েই যাবে তখন তো তোরেই loss হবে সেই লেগে ধর ভালো company এরসাথে কোথা বলতে হবে আমূল টাই ভালো বুঝলি হ আমিও তো শুনেছি আমাউলটার নাম আছে অনেক তানাহলে তাই করিস আমাউলটার সাথে একটু ব্যাবস্থাটা করে দিস বুঝলি সেতুই কোনো বলতো অমুল ধর চালু company যাকে বলে একবারে চালু running company তাহলে ওরা যদি ধর খারাপ ব্যাবহার করে বা খারাপ যদি মানে যাই করুক খারাপ তাহলে সে একটা নাম খারাপ হয়ে যাবে বুঝলি।

হ্যাঁ দুটাই ওই একটা হচ্চে সু poultry farm খুলেছি। আর একটা ওই ইয়ার ওই ছাগলের ওহ তা মানে গরুর তরুর তাহলে খুলিসনি নাকি। গরু খুলিনি তারপর গরু বাবা বলছিলো আমি কটা গরু পুষবো, মানে বাবা তো আর খাটতে পারছে না বল চাষে। হ্যাঁ দিয়ে বলছিলো, যে আমি এই চারটে গরু পুষবো।

ওওও তা তুই ওই এগুলা কেনো করিস নি মানে জমিতে সবজি টোবাজি চাষ গুলো করলে তো পারতি

তা ওই এক নাহলে বাবার সঙ্গে তুই করতি ধর মানে বাবাকে সোধাটিস সব কিছু আর তুই মানে কাজ করতিস তাহলেই তো হতো। তা ওইরকম ভাবেই তো করছিরে আর চাকরি বাকরি তো পাবো না ধর। ওই এখন করে খেতে হবে সেই লেগে ধর ওই farm এই সব নিয়েই পরে আছি বুঝলি। হম মানে আমি যেটা বলছিলাম তো কি বলতো মানে তুই যদি ধর ওই বাঁধাকপি, ফুলকপি, বেগুন উচ্ছে তুচ্ছে এই সব যদি লাগিয়ে নিতি তাহলে কি বলতো তোর অতটা ওইদিকে time ফইএম গুলো লাগতো না তুই এমনি পানি টানি দিতি। তি বাদ বাকি তো সব time ধর পেতিস তো চা farm এ লাগাতো তোর বাবাও দেখতে পারতো মানে ধর অতো তো খাটুনি ফাটুনি নাই তাই লই। সেই টুকু তো তারপর এইতো ধর আমি তো এইখানে farm করেছি তার পাশেই মানে ধারেগাতে পিফে তারপর কলাই এর গাছ লাগিয়ে দিয়েছি ধর দিয়ে ধর ঐগুলাও ব্রিক্রি হবে ওইধার থেকেও কিছু হবে বুঝতেপারলি ওওও তাহলে তুই কদিয়াছি নাকি মানে ওই আহ কলার গাছ গুলা মানে হম কি বলি আর একটা কিসে

হ্যাঁ কাঁচা পিপিয়া তোর ধর দাম প্রায় আছে বললেই হয়। তার পর পাকে যখন তখন তো আরো দাম হয় সেই লেগে ধর প্রায় একশোটা পেঁপের গাছ আছে ধর পেঁ একশোটা পেঁপে গাছ থেকে ধর এক কুয়ান্টাল করে মাল উঠবে যখন মাল তো লাগবে তখন বুঝতে পারলি। হহহ সেটাই সেটাই মানে তুই যে শেম মানে poultry র করেছি, হম তা poultry গুলাকে তু ক বার মানেখেতে দিস ? দেখ খাবারতো শেষ হলেই খেতে দিয়ে, কারণ ওদের একটু খাবার দেওয়ার সকালে একবার দিই, দুপুরে একবার দিই, এই সন্ধ্যায় একবার দিই, কিন্তু যার দিয়ে ধর ওই খেতে পারে নাই সারাদিনই খাই বুঝতেপারলি। ওহ তাইতো মানে ধর ওহদের তাহলে গরুর যেমন তো জাবর কাটে, ওদের সেইরকম মানে মুখ চলতেই থাকে নাকি ? এ দেখুনও মানে গরুর মতন না তবে হ্যাঁ ওরা খেতে টুক টাক করে খেতেই থাকে ধর দৌড়াদৌড়ি করে জল খাই এই করে আর এই করেই কেটে যাই বে বুঝতেপারলি। হম হম সেটি সেটি তা ভালো বল। মানে কি বলতো poultry তে ধর পুস্টে পারলে না মরলে, তোর লাভ যত মেলা আছে আমি শুনেছি আর মরে গেলে দেখ loss তো সব জায়গায় আছে তাই লই আবার সেই দিক থেকে ভালো তুই যদি এত বড় farm খুলি, সেখানে লাইগা আবার ছাগলের খুললি, তুই তো বলছিস আবার নাকি গরুর ও খুলবি তো গরুর কবে খুলবি ?

সেইটো সেইটো এই তোর মানে আমাদের তো ভারতে বলতে গেলে চাষবাস করে বল, অন্য দেশে কিছু করেন এরকম সেইটাই ভারত একটা হ্যাঁ কৃষি প্রধান দেশ ভারত।

এখন কার time এইরকম তো মানে আবহাওয়া তো ভালো হয়না কখন পানি যখন পানির সময় তখন পানি হয়না যখন রোডের সময় তখন রড হয়না তাই লই। সেইটোই তো ওই লাগি তো অবস্থা খারাপ তারপর ধর চাষবাস তো এখন loss এই হয়ে গেছে ধর ধান লাগাতে তো এত খরচ যে ধান তো ধর বিঘা তে এখন ফলন হচ্ছে ধরে ওই সাত সাত থেকে ছয় কুইন্টাল আবার ছয় থেকে সাত হাজার টাকা যদি বিক্রি হয় ধান আমি দশ হাজার টাকা ধরলাম তোর এক বিঘা ধান করতে ধর দীপ্তেল এর জল তো দু হাজার টাকা লাগছে। ও তা তুই সে ছোট ডিপ গুলা যে বসালছিলি। তো দেখ কেমন কি হৈছে চলছে মানুষ পানি টানি নিচে টাকা দেয়না নাকি ? না না আমি তো ধর poultry এর লাইগা বসাইছি ধর plus আমার ঘর যদি ওখানে করি কুনদিন ধর তাহলে আর আমাকে মটর বসাতে হবেনা যেটা সাম্বারসেল বাসায় সবাই ওখান থেকেই হবে। ও মানে টু তাহলে পাশের ওই জমি টমি গুলাতে তাহলে পানি ভরার লাগে দিসনা নাকি ? না না ওগুলো আমি আমার নিজের ট্যাংকি তে নিয়েছি ওই উপরে ধর ওই ট্যাংকি তে ভরে নি তারপর ধর আহ ওই জলে pipe line করা আছে poultry farm এ চলে যায়। দিয়ে ধর কল টার মুখটা খুলেই জল গুলা ভরে দেই আমার ছোট ছেলে পেলে গুলা আছে সব। ভাইপো গুলো ওদের কে বলি সব ওরাই ভরে দেয়। ও তাহলে মানে লোক টোক মানে রাখিসনি নাকি ? না না লোক রাখিনি দেখ লোক রেখে তো বেকার আবার আমি যদি একটা লোক রাখি তাহলে মাসে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা লাগবে মাসে তাইলে হয়। সেইটোই সেইটোই তা ঠিক বলেছিস তার লাইগা লয় লোক রাখলে তার কি বলতো মানে নিজের কষ্ট টা কম হয় কিন্তু আবার ধর ভালো যদি ব্যবসা পাতি হয় তাহলে ঠিক আছে যদি ভালো ব্যবসা না হয় তাহলে লোক রেখে লাভ কি ? তাই নয় আবার ধর এই farm এ যদি ধর income হল কুড়ি হাজার টাকা তাহলে ওকে যদি দিয়ে দি ছয় হাজার টাকা তাহলে থাকবে কি তারপর ধর আমার বাড়িতে অনেক লোক মানে অনেক লোক বলতে ধর ঠাকুরবাবা এখনো আছে বেঁচে ঠাকুরবাবা এখনো কাজ করতে পারে তারপর ধর এই আমার বাবা আছে আবার মা ও ধর এক আধটু পারে ধর ওই খাবার টাবার গুলো তো দিতে পারবে হম হম সেইটোই আবার কি বলতো তুই যে এইখানে poultry farm টা খুলে আছিস ঐখানে যদি আস্তে আস্তে ধড় একদিনে তো আর হবেনা টাকা ফাঁকা যদি জমে তো একটা বাড়ি গুলা করে নিতে পারিস তুই তাহলেই তো life set তাই নয় poultry তো আমার কি বলবো লোক করে ঐখানে ধর আমি তারপর আমার একটা বাড়ি জায়গা আছে রাস্তার ধরে বুঝলি ওই ঐখানে একটা দোকান করব ছোট খাটো দিয়ে আস্তে আস্তে বাড়ি করব বুঝতে পারলি সেইটোই সেইটোই তুই তাহলে মেলায় কিছু ভেবে রেখেছিস তাইতো হ্যাঁ ভেবে তো রেখেছি অনেক কিছুই কিন্তু ব্যাপার হচ্ছে একটাই problem ওই পয়সার বুঝতে পারলি হবে হবে দেখ একটা থেকে দুইটা দুটা থেকে তিনটা এবং করে বা তো ভাবছি তাহলে আবার তো আস্তে আস্তে কে তো হচ্ছে আবার বাড়ি তো হবে আবার একদিনে তো হবে না তাই না

সেইটোই সেইটোই ই তাহলে টু মানে তোর বাড়িতে তুই বুলছিলি ওই চলার মতো করে আছিস গরু রাখার লগে তা মানে চালাটাকে করতে কয়টাকা মতো লাগলো তোর ? এই ধর বাঁশে ধর আমাদের এদিকে বাঁশের যা দাম বুঝলি এখন তো আর বাঁশ কেনা নয় একটু দাম বাঁশের একশ টাকা পিস্ বুঝলি হ তো তার মানে ক টাকা মতো তোর হল খরচ ? ওই মিস্ত্রি টিস্ট্রি ধারে এখন তো চালা টাঙাইছি খেয়া তারপরে সব সবকিছু ধরে তোর ঘরে চালা করাইছে ধর দিয়ে বা মিলিয়ে ধর প্রায় ধর মোটামুটি দশ হাজার টাকা ধর ও মানে তাহলে ধর বেশ হয়েছে খরচ আমার ও ঐরকম ই হয়েছে ধর আমার এত হয়নি কেন বলতো আমার তো চালা ছিল ত্রিপল কিনি তো দু তিন হাজার টাকা হীন জাইছে আমার বুঝলি হ্যাঁ আবার ধর আমার চালা টা একটু নিচে ছিল হ্যাঁ ওখানে খানিক মাটি ভরতে হয়েছে আমাকে আবার ধর tractor এ মাটি ভরলে তো তোর কত পয়সা নেবে োর তো তিনশ টাকার না চারশ টাকা গাড়ি নিয়েছে দিয়ে ধর ওখানে তিন হাজার টাকার মাটি লেগে গেছে বুঝলি হম হম বুঝলাম সবকিছু আস্তে আস্তে হবে তার লগে নয় আবার তুই যেগুলো ভেবেছিস অনেক ভালো ভেবেছিস ঠিক আছে তাহলে চল মেলা কথা বলি আমার দেখিস ভালো ব্যবসা টা চলা নাকি ঠিকাছে phone ক্রিস হ্যাঁ হম করব তাহলে রাখলাম তাহলে হ্যাঁ?

ঠিক আছে চল tata bye bye হ্যাঁ?

আসিস নি কেন বলেছিলাম তোকে আসতে আসিস নি কেন

হ্যাঁ নিয়ে আয় আমার কোন problem নেই সাইনাকে নিয়ে আয় আমানকে নিয়ে আয়

না ওর তো কাজ রয়েছে সাইনা কে নিয়ে আসবো

ঠিক আছে নিয়ে আসবি তো ঠিক আছে নিয়ে আয় আমি তো আমাকে বলে দিবি তার পরে জা এমনই করে রান্না বসিয়ে দেব তালে

আরে না বেশি না এমনি তে তো বাড়ির জন্য রান্না করবোই তো এমনি রান্না করেই নেবো আর কি বাড়ির জন্য যখন রান্না করব তো এমনি তো বাইরে দিয়ে খাওয়ার খাওয়ার নিয়ে এসে খাওয়ার ভালো এর থেকে ভালো আমি বা বাড়িতে রান্না করে নিবো

আসবি তো ভালোই লাগবে একটু কথা বথা হয়ে যাবে তাড়াতাড়ি সকালবেলায় আসবি যদি ইয়ে মানে একটু বসে বসতে পারি বা কথা বথা বলতে পারি

তুই আয় না তুই তাড়াতাড়ি তুই যাওয়ার জন্য তোরা একদম ম Ready হয়ে যাবি ওর জন্য বলছিলাম

আজ কি করছিস খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিস

হুম খেয়ে নিয়েছি

মা উমম্

আর এ পূজার বিয়েতে গেছিলো

অনেক কিছু খাইয়েছে

তোর কথা বুঝতে পারছি না ভালো করে বল

হ্যাঁ এই মা শুধু আসবো তো মা বলছে একদম দিকে যাসনা মশা ফশা

হ্যাঁ দেখেই তো মনে হচ্ছিলো অনেক দূরে ছিলো

কি বলে সেখানে কি থা থাকবি নাকি তাড়াতাড়ি চলে যাবি